একটা বসার টুল রয়েছে কয়েকটা যন্ত্রপাতি রয়েছে আর এক ট্যায়ার খোলা রয়েছে ।

এই ছবিটিতে একটি বাজারের ছবি বাজারের পরে কয়েকজন লোক ফল সবজি আলু পিয়া --

একটা লাইট রয়েছে একটা এ. সি রয়েছে একটা ফ্রিজ রয়েছে কয়েকটা কেক দেখা যাচ্ছে এখান থেকে কয়েকটা থামস আপ দেখা যাচ্ছে।

কয়েকজন লোক দাঁড়িয়ে গো ফোনে এ গল্প করছে।